রাস্তার সামনে একটা টিল্লা দ্যাখতে পাচ্ছি।

উপরে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি।

এক ডিজাইনের কাপ দেখতে পাচ্ছি।

উপরে আরও কয়েকটি কাফ রাখা রয়েছে।

প্লেইটের মাঝখানে একটি বাটি রয়েছে।

একটি টিস্যু পেপার দেখতে পাচ্ছি।

দেওয়ালের মইধ্যে একটা এ_সি লাগানো রয়েছে।

এই ফাংশনের মইধ্যে কয়েকরকমের লাইট লাগানো রয়েছে।

রাস্তার সামনে অনেকগুলা গাড়ি দেখতে পাচ্ছি।

এখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি।

উপর থেকে ঝর্ণায় পানি পড়তাসে।

গাড়ির পিসনে একটা ব্যানার লাগানো রয়েছে।

বাজারের মইধ্যে অনেকগুলা মানুষ দেখতে পাচ্ছি।

বেডের নীচে চাকা লাগানো রয়েছে।

সাইনবোর্ডের সামনে একটি সেলুন দেখতে পাচ্ছি।

রাস্তার উপরে কয়েকজন লোক চলাফেরা করসে।